দেখা যাচ্ছে এটা একটা ইস্কুল ।

যদি এরকম সব জায়গায় ছোট ছোট বাজার আছে।

রান্নাবান্না করে খাওয়ার জন্য কাচা আনাজের পয়োজন আর এদের কাছে খুব কম দামে কাঁচা আনাজ পাও--

খুব ভালো হয়েছে সব দোকানে জায়গাটা দেখা যাচ্ছে দোকানটা ঠিক বড় নয় ছোট মধ্যে পুরো দোকানটা সাজানো।

প্রত্যেকটা গাছ আছে। গাছের নাম দেওয়া আছে। এর নামটা হচ্ছে সুদর্শন গাছ। এই গাছটিকে সুদর্শন বলে হয়ে থাকে আর ওপর হচ্ছে।

পুরীতে তিন বার গেছি পুরীতে বেশি ভাগ যাওয়া হয়নি। দীঘা পুরি সত্যিই এই সমুদ্র টা দেখতে অসাধারণ।

এখানে নাচ বাজ হয় নাচ বাজ করলে সবগুলোই দেখতে ও ভালো লাগে।

আর খুবই সোনালী রং করা রয়েছে চার দিকটা তা দেখেও খুবই।

যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা টোটো স্ট্যান্ড এখানে সব টোটো হোটো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

দেখেই চিনতে পারা যায় আর খুবই সুন্দর লাগছে এই বিল্ডিং -গুলোকে দেখতে অবশ্য এরকম।

আর আমাদের আশেপাশে এরকম অনেক জায়গা আছে যেখানে।

লহরী বাগ হাতি ফাতি সবকিছুই এখানে দেখতে পেয়ে থাকি।

আর এই অটো আমাদের এক জায়গা থকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে থাকে কলকাতা র রাস্তায় আর রিক্সা ফিক্স এ পাওয়া যায় না তখন আমরা এই অটো করে।

খুবই ভালো লাগে এই জায়গাগুলিকে দেখতে আর খুবই উৎসাহিত লাগে কেন আমাদের এখানে তো কোন পাহাড় নেই পাহাড়ের দেশগুলো একমাত্র পাহাড়ের।